উম ডিজাইন করা আছে দেয়ালটি দেখুন খুব উঁচু একটি দেয়াল। দেয়ালটি খুব সুন্দর করে রং করা আছে সারানো এটা একটি স্কুল -এর গেট দেখে মনে হচ্ছে ।

কি সুন্দর খাঁচাটা করা আছে চারিদিকে সবুজ গাছপালা বাঘটি দেখুন কি সুন্দর চুপটি করে বসে রয়েছে খাঁচার ভিতরে।